এটা একটা রাস্তা যেখান থেকে দেখা যাচ্ছে একটা বিল্ডিং ।

তারপর বাইক মানুষ দেখা যাচ্ছে।

ইন্তর তাক দেখা যাচ্ছে তাকের ভিতর ভর্তি খাওয়া আছে।

ইহা অনেকগুলি চেয়ার -এর কালার ব্লু কালার দেখা যাচ্ছে।

অনেক রকমের বাসন আছে।

রেকগুলোর কালার সা সাদা এবং ব্লু কালার ।

রেস্টুরেন্টের কালার হচ্ছে ও ও সাদা কালার ।

চারজন ছেলেকে দেখা যাচ্ছে ছেলেগুলো সাদা কালারের ড্রেস পাঞ্জাবি পরে রয়েছে

একটা মেয়ে লাল কালারের শাড়ি আর একটা মেয়ে--

এখানে অনেকগুলো বাইক দেখা যাচ্ছে কালো রঙের বাইক ।

লাল এবং কালো রঙের বাইক ।

যে বিল্ডিংটার ভিতরে লেখা আছে ন্যাশনাল হেলথ মিশন ।

দেখা যাচ্ছে যেটা সাদা কালারের পরে রয়েছে গেঞ্জি।

পুরুষ দাঁড়িয়ে রয়েছে যে ব্লু এবং--

মারুতি দেখা যাচ্ছে তারপর অনেকগুলো বাইক আছে।

এখানে মিডলে এটার ভিতরে লেখা আছে আগরতলা বাংলাতে সাইডে--

বিল্ডিংটির কালার হচ্ছে সাদা কালার সামনে অনেকগুলো অটো আছে মানুষ আছে।

এখানে একটা ইঞ্জিনিয়ারকে দেখা যাচ্ছে দাঁড়িয়ে রয়েছে।

সোয়েটার পরে রয়েছে মাথার ভিতর একটা হেমলেট পরে রয়েছে।

এখানে এটা এই গয়নার দোকানটা একটা কাঁচের দোকান।

এটা একটা সেলুন এখানে সবুজ আর সাদা কালারের বেলুন লাগানো আছে।

মলটির ভিতরে অনেকগুলো জামাকাপড় দেখা যাচ্ছে এখানে অনেকগুলো তাক দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলো গরু দেখা যাচ্ছে দাঁড়িয়ে রয়েছে পাচটার মতো গরু।

লেখা আছে প্লাস অনেকগুলো বেলুন দেখা যাচ্ছে ব্লু কালার রেড কালার হলুদ কালারে ।

এটা একটা মল যে মলটার নাম ভী টু ।

এখানে একটা মাঠের মতো দেখা যাচ্ছে এখানে অনেকগুলো গাছ আছে।